মেঝে করা আছে তারপর পাপোশ রাখা আছে আর মেঝের মধ্যে লাইটের ছ টা পড়ছে।

অনেক দিনকার অনেকদিন আগেকার পুরনো মন্দিরের মতন দেখা যাচ্ছে আর মন্দিরের উপরে একটা পতাকা দেওয়া আছে।

উম এ.টি.এম লেখা আছে প্ল্যাকার্টের মধ্যে দেখা যাচ্ছে যার নীচে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে। আর সেখানে লোক জনের ওম- যাতায়াত দেখা যাচ্ছে। কড়কিটের চাল দেখা যাচ্ছে আর কলপসের গেট দেখা যাচ্ছে।

এই মি মিস্ত্রীরা কাজ করছে আর একটা প্লা কেট মারা আছে বড়। আর নীচে লোক রাস্তা দিয়ে লোক জন যাওয়া আসা করছে। একটা-আ পাশে কাঁচের গেট দেখা যাচ্ছে।